দেওয়াল এ অনেক ছবি রয়েছে--

কেক এর চারপাশে ওরিও বিস্কুট দিয়ে সাজানো হয়েছেএবং কেক এর ওপরে ।

একটি ট্যাক্সি -ও যাচ্ছে।

ঘাট এ অনেকগুলো নৌকা রয়েছে ।

এখানে একটি কলেজ -এর ছবি দেখানো হয়েছে যেটির নাম আশুতোষ মেমোরিয়াল ।

প্লাটফর্ম -এ একটি দোকান রয়েছে ।

একটি অটো এবং দুটি ।

হোটেল এর সামনে তিনজন লোক দাঁড়িয়ে রয়েছে-- ।

টিকারা তাদেরকে দেখাশুনা করছেন ।

যেখানে দীপাবলির বিভন্ন রকমের জিনিস রয়েছে ।

এখানে একটি বড়ো বাস এর ছবি দেখানো হয়েছে ।

এখানে একটি ব্যাঙ্ক এর ছবি দেখানো হয়েছে যেটির নাম ফেডারেল ব্যাঙ্ক ।

ছবি রয়েছেযে নাম ভারত পেট্রোলিয়াম ।